একজন তার পার্স খুলে পয়সা দিচ্ছে।

খুব সুন্দর ডিজাইন দিয়ে বাড়িটা করা--

টাইর ওয়ার্ল্ড মানে আই কে কিয়ে অনেক কিছু আছে এর ভেতরে বলা যায় আর কি মানে অম আপনাকে কি বলবো।

পোস্ট অফিস না হলে উম কোনো একটা স্কুল তার বাইরে একটা মূর্তি রয়েছে মূর্তি মানে স্ট্যাচু রয়েছে।

গেট -এর এন্ট্রান্স -এর বড় ব্যানার -এ কিছু একটা লেখা আছে দেখা যাচ্ছে না।

এখানে অনেকগুলি ম্যাগাজিন দেখা যাচ্ছে অ অহ হল অম মানে হরলিস্ক এর হরলিস্ক এর প্যাকেট রয়েছে ম্যাগি - এর প্যাকেট রয়েছে অম বুস্ট রয়েছে--